একটা লাল রঙের বেলুন ঝুলানো রয়েসে।

একটা সেয়ার ও টেবিল লক্ষ্য করা যাচ্ছে।

এখানে কয়েকটা বড়ো ও ছোট গাড়ি দেখতে পাচ্ছি।

এখানে একটা বড় গিফট -এর দোকান আসে।

কিসু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্চে।

এখানে একটি বড়ো রাস্তা রয়েসে।

ছোট ছোট অনেকগুলি সবুজ রঙের ঘাস রয়েসে ।

আ বড়ো বড়ো গাছ লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি বড় বাড়ি আসে।

অনেকগুলোই ঠাকুরের সবি লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা বড় ঝিল আসে।

দুইটা বড় লাইন -এর তার লক্ষ করা যাচ্ছে।

অনেকগুলি বড় বড় সবুজ রঙের গাছ দেখতে পাচ্ছি।

প্লাস্টিকের একটি বালতি লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলি সবুজ রঙের ঘাস লক্ষ করা যাচ্ছে।

গেট -টিতে কিছু ইংলিশ দিয়ে লেখা রয়েছে।

এখানে একটি বড় মন্দির আসে।

নীল রঙের একটি পর্দা দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলো চেয়ার ও টেবিল লক্ষ করা যাচ্ছে।

একটি টেবিল লক্ষ করা যাচ্ছে।

কালো রঙের একটি ইসকুটি দেখা যাচ্ছে।

কয়েকটা সাদা রঙের কার রয়েসে।

এখানে কয়েকটা বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি।

একটি টেবিল লক্ষ করা যাচ্ছে।

ইস্টামের -এর উপরে দুইটা বেল দেখতে পাচ্ছি।

এখানে একটা গোয়াল ঘর রয়েসে।

গরুটির মাথায় দুটি ছোট ছোট সিং দেখতে পাচ্ছি।

গরুটির গলায় সবুজ রঙের দড়ি বাঁধানো আছে।

এখানে অনেকগুলি মানুষের ছবি রাখা রয়েসে।

কালো রঙের কয়েকটি লাইট লক্য করা যাচ্ছে।

লাল রঙের একটি কার লক্য করা যাচ্ছে।

কয়েকটা কালো রঙের লাইনের তার দেখা যাচ্ছে।

একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

দুইটা ক্যারাম বোর্ড লক্ষ করা যাচ্ছে।

উপরের বোর্ডটা দিয়ে কিসু হিন্দি দিয়ে লেখা রয়েসে ।